এই ফটো টির মধ্যে একটি হোটেলকে আমরা দেখতে পাচ্ছি। হোটেল টা খুবই সুন্দর খুবই সুন্দর দেখা যাচ্ছে।

বসে দাঁড়িয়ে আছে এবং কোন যে মন্ডপটা আছে সেটাকে খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে এবং তার সামনে একটি টেবিল দেখা যা--

এই ফটো টিতে বোঝা যাচ্ছে এটি একটি সুন্দর ক্যাফে এবং ক্যাফে টি সুন্দর দেখাচ্ছে এবং ক্যাফ এর সামোনটি--